নমস্কার plotting data এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
list elementwise squaring সম্পাদন করা
ডেটা পয়েন্ট plot করা
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
python 343
tutorial অনুশীলন করতে জানতে হবে
plots ইন্টারেক্টিভভাবে ব্যবহার করা
plot সজ্জিত করা
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
pylab প্যাকেজ ইনিসিয়েলাইজ করি
একটি সহজ pendulum সম্পর্কিত তথ্য প্লট করতে একটি উদাহরণ দেখি
একটি সাধারণ pendulum l সরাসরি সময় t for বর্গের সাথে সমাণুপাতিক
প্লট করতে এখানে দেখানো ডেটা ব্যবহার করি
প্রথমে l এবং t ভ্যালু initiate করি
আমরা ভ্যালুর ক্রম হিসাবে তাদের initiate করি এটিকে list of বলা হয়
লিখুন l equal to বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং enter টিপুন
t equal to বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং enter টিপুন
এখন square ফাংশন দ্বারা আমরা t এর বর্গ পাবো
লিখুন tquare = square বন্ধনীতে t এবং enter টিপুন
এখন tsquare লিখুন এবং enter টিপুন
আমরা অ্যারে tsquare we ভ্যালু দেখি
এখন l বনাম t square plot করতে আমরা লিখব:
আমরা প্রয়োজনীয় plot দেখি
filled circle এর জন্য o উল্লেখ করতে পারেন
for জন্য প্রথমে plot সরাই
এখন plot সরে গেছে
এখন লিখুন
আমরা filled circle সহ plot দেখি
video থামান এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video পুনরায় দেখুন
প্লটের জন্য এখানে দেওয়া error ডেটা ব্যবহার করুন
l এবং t we মত করা একই উপায়ে sequence ভ্যালু ইনিসিয়েলাইজ করব
তাই লিখুন delta underscore l equal টূ বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং enter টিপুন
delta underscore t ইকুয়াল টূ বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং enter টিপুন
এখন error bar সহ l বনাম t square plot করতে আমরা errorbar ফাংশন bar করি
তাই লিখুন errorbar বন্ধনীতে l comma tsquare comma xerr equal to delta underscore l comma yerr equal to delta underscore t comma fmt equal to একক বন্ধনীতে bo এবং এন্টার টিপুন
আমরা error bar সহ l বনাম t square plot দেখি
errorbar এর ডকুমেন্টেশন দ্বারা errorbar এর অন্যান্য বিকল্প অন্বেষণ করতে পারি
video থামান এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video পুনরায় শুরু করুন
ছোট ডট সহ প্রদত্ত এক্সপেরিমেন্টাল ডেটা প্লট করুন
প্লট করতে এখানে দেওয়া তথ্য ব্যবহার করুন
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে এখানে আমরা শিখেছি
square ফাংশন দ্বারা elementwise squaring সঞ্চালন করা
dots lines ইত্যাদি প্লট করতে উপলব্ধ বিভিন্ন বিকল্প ব্যবহার করা
experimental ডেটা এইভাবে plot করুন যাতে errorbar ফাংশন দ্বারা error উপস্থাপন করতে পারি
আপনার সমাধানের জন্য এখানে কিছু মূল্যায়ন প্রশ্ন রয়েছে
নিম্ন ক্রমের বর্গ করুন: distance underscore values equal to বর্গাকার বন্ধনীতে 21 comma 46 comma 872 comma 903
লাল pluses l versus t plot করুন
এবং উত্তর
তাই square একক বন্ধনীতে distance underscore values
দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন
তাই লাল pluses জন্য plot একক বন্ধনীতে l comma t comma একক বন্ধনীতে r plus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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে